libreoffice drawতে flowcharts glue পয়েন্ট এবং beizer কার্ভ এর উপর এই spoken tutorialএ আপনাদের স্বাগত
in tutorialএ আপনি beizer কার্ভএবং ফ্লোচার্টsঅঙ্কন করতে শিখবেন
এছাড়াও আপনি connectors এবং glue পয়েন্টস ব্যবহার করে flowcharts সংযুক্ত করতে শিখবেন
এখানে আমরা অপারেটিং সিস্টেম হিসাবে ব্যবহার করছি
বেইজের curves সম্পর্কে জানা যাক
বেইজের curves প্রধানতঃ computer graphicsএ curves মসৃন করতে ব্যবহার করা হয়
you curvesগুলির আকার এবং আকৃতিof পরিবর্তন করা যায়
সব curvesএরই একটি শুরুর বিন্দু এবং সমাপ্তি বিন্দু থাকে
curve এর উপরের বিন্দুগুলিকে nodes বলা হয়
আমাদের routemap fileএ যাওয়া যাক
home থেকে commercial complex এ যাওয়া যাক
এর জন্য আমাদের parking lot থেকে ডানদিকে যেতে have
মনে করে দেখুন আগে আমরা আঁকাগুলিকে দলবদ্ধ করেছিলাম আবার সেগুলিকে ungroup করুন
এখন drawing toolbar থেকে click করুন curve এবং নির্বাচন করুন curve
draw পেজএর উপর routeএর শুরুর বিন্দুর উপর click করুনএটি হলো home
বাম mouseবোতাম টিপে ধরে play ground পর্যন্ত টেনে আনুন
আপনি একটি সোজা রেখা দেখতে পাচ্ছেন
mouse বোতাম ছেড়ে দিন
এখন পয়েন্টারthe commercial complexএ নিয়ে আসুন
mouse যেভাবে যাবে রেখাটিও সেইভাবেই বাঁকবে
সমাপ্তি বিন্দু অর্থাত commercial complexতে doubleclick করুন
আমরা একটি curve এঁকে ফেলেছি !
লক্ষ্য করুন curvethe বেশ মসৃন !
এখন curveএ বিন্দুগুলিকে এডিট পয়েন্টসটুলবার ব্যবহার করে edit করা যাক
curveএ click করুন
toolbar সক্রিয় করতে curveএ ডানclick করে নির্বাচন করুন এডিট পয়েন্টস
curvewhen শেষের বিন্দুগুলিতে নীল বাক্স দেখা গেলে আমরা curvethe edit করতে পারি
curveএর শুরুর বিন্দুতে click করুন
আপনি control বিন্দুসমেত একটি ফুটকিওয়ালা রেখা দেখতে পাচ্ছেন
আপনি ফুটকিওয়ালা রেকাহটিকে টেনে প্রয়োজনমত curvethe ছোট বড় করতে পারবেন
পরিবর্তনthe হয়ে গেলে draw পেজএর যেকোনো জায়গায় double click করুন
আপনি এডিট পয়েন্টস toolbar ব্যবহার করে curve বিন্দু যোগ সরানো বা বিন্দু মুছে ফেলে curvethe আরো মসৃন করতে পারবেন
আপনার জন্য একটি ছোট কাজ রয়েছে
একটি বেইজের কার্ভ আঁকুন এবং এডিট পয়েন্টসটুলবারের সবকটি বিকল্প ব্যবহার করুন
এখন flowcharts তৈরী করতে শেখা যাক
রুটম্যাপ fileএ দুটি নতুন পেজ যোগ করা যাক
drawএর toolbara flowcharts এর জন্য আলাদা বিকল্প আছে
এই flowchartthe spoken tutorial পদ্ধতির সবকটি পর্যায় দেখায়
এই flowchartটি তৈরী করা যাক
drawing toolbar থেকে click from flowcharts
ছোট কালো ত্রিভুজটিতে click করুন এবং flowchart: process নির্বাচন করুন
cursor draw পেজএর উপর রাখুন বামmouseবোতাম টিপে ধরে রেখে নীচের দিকে টানুন
আপনি একটি process box এঁকেছেন
একটি process box সমগ্র পদ্ধতিতির মধ্যে একটি ধাপ বা একটি event বোঝায়
আমরা flowchart objectswe লেখা যোগ করতে পারি
process box double click করুন এবং এর মধ্যে লিখুন ক্রিয়েট দ tutorial outline to chunk content ইনটু ১০minute scripts
flowcharts ফরম্যাট করার বিকল্পগুলি অন্যান্য objectsএর মতই
এখন process box লেখাটিকে এলাইন করা যাক
লেখাটি নির্বাচন করা যাক
ডান click করে context menu দেখুন এবং click করুন text
text dialog box দেখা যাচ্ছে
text dialog box রিসাইজ shape to fit text width boxটিতে টিক করুন এবং click করুন ok
দেখুন লেখাটিকে সঠিকভাবে ধরানোর জন্য process বাক্সটির আকার পরিবর্তন হয়ে গেছে !
এখন ctrl + z কীদুটি একসাথে টিপে আগের কাজটি আনডুকরা যাক
আবার লেখাটি নির্বাচন করুন
main মেনুতে main এবং নির্বাচন করুন ফরম্যাট click করুন text
text dialog box দেখা যাচ্ছে
word ড়্যাপ text in shape বিকল্পটিতে check দিন এবং click করুন ok
লেখাটি নিজেকে process box আকৃতির মাপসই করে নিয়েছে !
iএকইভাবে প্রথমতির নীচে আরএকটি process box অঙ্কন করা যাক
এর মধ্যে লেখা যাক create scripts
এখন একটি ডিসিশন box আঁকুন এবং ওর মধ্যে লিখুন review okay
একটি ডিসিশন কোনো একটি সিধান্তকে বোঝায়
সিধান্তের ফলাফল অনুযাই এটি আমাদের পরবর্তী processএ নিয়ে যায়
এখন ডিসিশন box নীচে আর একটি process box আঁকা যাক
এর মধ্যে লেখা যাক record video
এরপর এখানে আরেকটি ডিসিশন box প্রয়োজন যাতে লেখা থাকবে review okay
আগে তৈরী করা ডিসিশন boxটিকে copy করে এখানে বসাতে হবে
তাহলে ডিসিশন boxthe নির্বাচন করুন এবং ctrl + c কীদুটি একসাথে টিপুন
এখন ctrl + v কীদুটি একসাথে টিপুন
এই boxটিকে আগের process box নীচে বসান
এখন এর মধ্যে review okay লিখুন
সবশেষে একটি flowchartconnector আঁকুন এবং ওর মধ্যে a লিখুন
একটি flowchartconnector flowchartএর দুটি অংশকে সংযুক্ত করে
ধরুন flowchartএর প্রথম অংশ একটি পৃষ্ঠায় রয়েছে
আর দ্বিতীয় অংশ আর একটি পৃষ্ঠায়
আমরা প্রথম পৃষ্ঠায় flowchartwe শেষে একটি flowchartconnector আঁকব
তারপর আমরা দ্বিতীয় পৃষ্ঠার শুরুতে we একই connector আঁকব
objectsগুলিকে সংযুক্ত করা আগে drawতে connector lines আর glue পয়েন্ট সম্পর্কে জেনে নেওয়া যাক
connectors হলো রেখা বা তীরচিন্হ যা কোনো বস্তুর সাথে লেগে বা সংযুক্ত থাকে
glue পয়েন্টএর name থেকেই বোঝা যায় এগুলি connectorsএর সাথে বস্তুগুলি সংযুক্ত করে
সব objectsএরই glue পয়েন্ট থাকে
এগুলিকে দেখা যায়না
drawing টুলবার থেকে কোনো connector নির্বাচন করলে বা mouse পয়েন্টার কোনো objectএর উপরে আনলে এগুলিকে দেখা যায়
glue পয়েন্টস are হ্যান্ডেল এক জিনিস নয়
আমরা হ্যান্ডেল দিয়ে objectwe আকার পরিবর্তন করি
glue পয়েন্টস দিয়ে connector এর সাথে objectএর যোগ করা যায়
এখন connectors দিয়ে flowchart এর objects গুলিকে সংযুক্ত করা যাক
drawing toolbarএ নির্বাচন করুন connector
ছোট কালো ত্রিভুজটিতে click করে সব রকমের connectors গুলি দেখুন
straight connector ends with arrow বিকল্পthe নির্বাচন করুন
connector ক্লিক করলে আপনি draw পেজএর সবকটা objectswhen কাটা চিহ্ন দেখতে পাবেন
এগুলি হলো glue পয়েন্ট
এখন প্রথম process box glue পয়েন্ট থেকে পরের process box glue পয়েন্ট পর্যন্ত সংযুক্ত করা যায়
আমরা connectors ব্যবহার করে উপর থেকে নীচ পর্যন্ত পরপর সব flowchart অবজেক্টগুলিকে সংযুক্ত করব
লক্ষ্য করুন প্রত্যেকটি রেখা নিজে থেকেই আপনি যেখানে cursor রাখছেন তার সবচেয়ে কাছের glue পয়েন্টএর্ব সাথে লেগে যাচ্ছে
এখন process আর ডিসিশন বাক্সগুলি সংযুক্ত করা যাক
drawing toolbar থেকে নির্বাচন from connector ends with arrow
process box থেকে ডিসিশন box যোগ from যাক
একইভাবে ডিসিশন বাক্সটিকে পরের process box সাথে যোগ করা যাক
আপনি connectora কোন লেখা যোগ করতে পারেন
ডিসিশন box থেকে process box পর্যন্ত connector এর উপর লেখা যাক: no
কোন connector নির্বাচন করতে তাতে double click করুন
প্রান্তের নিয়ন্ত্রণ বিন্দুগুলি সক্রিয় হয়ে গেছে
আর text cursor দেখা যাচ্ছে
লেখা যাক no
অন্য connectorএর জন্য এটি আবার করা যাক
আমরা একটি সহজ flowchart তৈরি করেছি!
ctrl + s কীদুটি ব্যবহার করে flowchartটি save করা যায়
আপনি lines এবং অ্যারো দিয়েও objectsগুলিকে যোগ করতে পারেন
কিনতু সেক্ষেত্রে আমাদের objectsগুলিকে দলবদ্ধ করতে হবে
কারণ তীরগুলি অবজেক্টের সাথে লেগে থাকে না
connectors lines বা অ্যারো থেকে কিভাবে আলাদা
connectors হলো lines বা তীর
যেগুলির প্রান্তবিন্দুগুলি নিজে থাকেই
কোনো objectএর glue পয়েন্টসএর সাথে লেগে থাকে
অপরপক্ষে lines এবং অ্যারো স্বয়ন্ক্রিয়ভাবে লেগে থাকে না
এই tutorialটি সাময়িকভাবে বন্ধ রেখে কাজটি করে নিন
spoken tutorial flowchartএর দ্বিতীয় অংশthe তৈরী করুন
process বাক্সগুলি রং করুন
একটি connector এঁকে তাতে a অক্ষরটি লিখুন
এটি flowchartএর প্রথম object হওয়া উচিত
এটির এরকম দেখতে হওয়া উচিত
আমরা tutorialএর শেষে এসে গেছি
in tutorial এ আমরা শিখেছি
নিম্নলিখিত linkএ উপলব্ধ videothe দেখুন
এটি কথ্য tutorial প্রকল্পকে সারসংক্ষেপে বোঝায়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
কথ্য tutorial প্রকল্পর the
কথ্য tutorials ব্যবহার করে কর্মশালার আয়োজন করে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
অধিক বিবরণের জন্য contact @স্পোকেনটিউটোরিয়াল org তে ইমেল করুন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
এই টিউটোরিয়ালএ অংশগ্রহন করার জন্য ধন্যবাদ শুভবিদায়